মন্দিরে লাল সাদা এবং নীল রং করা আছে।

একটি লাল রঙের ঝান্ডাও উফরে লাগানো আছে।

যে তারা লোহার ব্যারিকেডের ওপারে আছে।

টেবিলের উপরে নানান রকমের জিনিস রাখা আছে।

এখানে একটি বড় গাছও দেখতে পাওয়া যাচ্ছে।

অনেক কয়টি গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে।

পিছনের দিকে পাথরের থালি দেখা যাচ্ছে।

হলুদ ও লাল কালারের দেখা যাচ্ছে।

এখানে কয়েকটি মানস ই দাঁড়িয়ে রয়েছে।

একটি সাদা সবুজ এবং লাল কালারের মরজিদ দেখতে পাওয়া যাচ্ছে।

গলির মধ্যে দুটি গোলাপি রঙের ছবি দেখতে পাওয়া যাচ্ছে।

দুটি জানলাও লু দেখতে পাওয়া যাচ্ছে।

একটি লাল রঙের ঘর দেখতে পাওয়া যাচ্ছে।

ঘরের বাইরে রাস্তার সাইডে অনেকগুলি ফুলদানি লাগানো রয়েছে।

কিছু জামা প্যান নানান রঙ্গের চারিদিকে ঝুলানো রয়েছে।

বাচ্চাগুলির হাতে নানান রকমের রং আছে।

একটি গার সহ একটি বনভূমি বা জঙ্গল দেখা যাচ্ছে।

টেবিলের উফরে অনেক রকমের জিনিস রাখা আছে।

একটি নীল রঙের দেখতে পাওয়া যাচ্ছে।

একটি এইচ_ডি_এফ_সি ব্যাঙ্ক লাগানো আছে।

তার পিছনের দিকে একটি ব্রীজ দেখতে পাওয়া যাচ্ছে।

তার নীচের দিকে একটি নদী প্রবাহিত হচ্ছে।

এখানে একটি শাটারসহ দোকান দেখতে পাওয়া যাচ্ছে।